মানুষের সামনে অনেকগুলি সোনার জিনিসও দেখতে পাচ্ছি।

আ অনেক মানুষ তাঁদের ছবিগুলো তুলতেছে।

এখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি।

এখানে ব্রীজের গায়ে হলুদ আর কালো দাগ রয়েছে।

সেখানে বাজার করতে অনেক মানুষ আছে।

তাদের সামনে দুটো গামলা দেখতে পাচ্ছি।